বেড়াতে এসেছে মন্দিরের চার ধারে অনেক ধ্বংসপ্রাপ্ত মন্দির রয়েছে মন্দিরটি খুব সুন্দরও লাগছে। ধ্বংসপ্রাপ্ত হলেও কিহবে--

এই বইগুলো রাখা হয়েছে এবং আলো জ্বলছে যাতে ভালোভাবে দেখা যায় কি রকমের কি বই সবার প্রয়োজনীয় বই এখানে তোমরা পেতে পারো।

তো এখান থেকে তারা পয়সা তুলতে পারবে তো সেই সার্ভিসটি এখানে রয়ে--

দের শেষ্ঠ উৎসব দূর্গাপুজো তো এই দুর্গাপূজা এখানে দুর্গাপূজার একটি বড় প্যান্ডেল হয়েছে তো মানুষেরা এসে এখানে জড়ো হয়েছে মানুষেরা--